এই ছবিটির মদ্যে দেখা যাচ্ছে যে এটি একটি খোলা জায়গা।

এখানে ছুটো বড় গাসও দেখতে পাচ্ছি।

তারিয়া আরও কতগুলি কার্টন রাখা আসে।

এই ছবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি খোলা জায়গা।

এখানে দুইজন মানুষ চেয়ারে বসে আসেন ।

পাশে কয়েকটি জানালাও দেখা যাচ্চে।

নীচে লাল কার্পেট বিছানো আছে।

উপরে সেলুনটির নাম লেখা আসে।

এখানে একটি ডি_জে বক্সও দেখতে পাচ্ছি।

এই সবিটির মইদ্যে দেখা যাচ্ছে যে এটি একটি খোলা জায়গা।

সামোনে একটি সুটো রাস্তাও দেখতে পাচ্ছি।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি রেস্টুরেন্টের সামোন।

পাশে একটি জানালাও দেখতে পাচ্ছি।

ভিতরে তারিয়ার মইধ্যে অনেকগুলি সামানও দেখা যাচ্ছে।

ছবিটির মইদ্যে দেখা যাচ্ছে যে এটি একটি রেস্টুরেন্ট এর ভিতর।

এখানে একটি এ_সি মেশিনও দেখতে পাচ্চি ।

ছবিটির মইদ্যে দেখা যাইচ্ছে যে এটি একটি খুলা জায়গা।

এখানে কয়েকজন মানুষ বসে য়োগা করতেসেন।

বাক্সগুলির মইধ্যে অনেকগুলি বই রাখা আসে।

সামোনে একটি রাস্তা দেখা যাচ্চে।

ছবিটির মইদ্যে দেখা যাচ্ছে যে এটি একটি দুকানের বিতর।

ভিতরে তারিয়ার মইধ্যে অনেকগুলি জিনিস রাখা আসে ।

উপরে একটি ফ্যান লাগানো আসে।

এখানে দুইজন মানুষকেও দেখতে পাচ্ছি।

এখানে একটি বক্সও দেখা যাচ্চে।